এখানে দেখা যাচ্ছে একটি হোর্ডিং - এ এভারেস্ট লিখা আছে । এভারেস্ট মশলা এবং সাইড - এ অমিতাভ বচ্চন - এর একটি ছবি দেওয়া আছে ।

এখানে দেখা যাচ্ছে এখানে একটি একটি ছেলে হাফ জামা একটা ছেলে একটি রেড কালার - এর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে । এবং ফাঁকের দিকে একটি হোয়াইট কালার - এর জামা।